ঘরের ভিতরে চারটি সিয়ার রাখা আসে।

গলের মইধ্যে একটি সমাধিস্থল আছে।

ওয়ার্কশপের এক পাশে স্ক্রিন লাগানো আসে।

এর মধ্যে বাজাজ মিলটন ইত্যাদি ইত্যাদি নাম লেখা আছে।

রেললাইনের পাশে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

এখানে একটি সবুজ ঘন বন দেখতে পাচ্ছি।

এখানে একটি খেলার মাঠ দেখতে পাচ্চি।

মন্ডপটি খুব সুন্দর করে সাজানো আসে।

মন্ডপটির সামোনে খুব সুন্দর ফুল লাগানো আ--

এনে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্চি।

মন্দিরের সামোনে সোট সোট গাস আসে।

মেয়েদের গায়ে প্যান্ট ও টি শার্ট রয়ে--

ঘরটির ভিতরে দেওয়ালে কিছু সবি আঁকা আছে।

এহানের এক সাইড -এ একটি সিঁড়ি আসে।

এখানে দুটি পাইপ লাগানো আসে।

ঘরের সামনে একদল ছেলে মেয়েরা দাঁড়িয়ে আচে।

এখানে একটি ইস্কুল দেখতে পাচ্ছি।

ইস্কুলের সামোনে একটি বড়ো মাঠ আ--